এখানে হয়তো ক্লাস হয় বা কম্পিউটার শেখানো হয়।

একটা ময়ূরের মতো উপরে ব ডেকোরেশন করেছে।

যেটা মুরগির জন্য নিয়ে যাওয়া হচ্ছে মনে হয় ভেতরে অনেকগুলো--

এটি একটা কেক কেক -এর উপরে অনেকগুলো চকলেট রাখা আছে অনেকগুলো ওরিও বিস্কুট রাখা আছে।

এটি একটা ক্লাসরুম যেখানে অনেকগুলো টেবিল রাখা আছে একটা চেয়ার রাখা আছে সামনে একটা সাদা রঙের বোর্ড আছে।

আর দেওয়ালটা হলুদ রঙের রং করা আছে বেশ এখানে বসে সবাই পড়াশোনা করতে পারে।

এখানে একটা বাস দেখতে পাচ্ছি তার সাথে চার পাঁচটা অটো দাঁড়িয়ে আছে দু তিনটে স্কুটি আছে তারপরে বাইক আছে।

আর কয়েকটা বাড়ি ঘর আছে যেখানে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে দেখে।

একটা মানুষ দেখতে পাচ্ছি যে চেয়ার -এর ওপরে বসে আছে।

সামনে অনেকগুলো বাড়ি তৈরি হচ্ছে তার সাথে আরও--

যেখানে অনেকগুলো ছেলে জিম করছে।